আর ঠাকুরের পিছনটি গোল্ডেন কালার -এর ডিজাইন ভ --।

মাঠে মাঠটা অনেকটি বড়। দুল্প ঘাসে ভর্তি আছে।

এবং এবং ঘরে দুপাশে পিলিয়ার আছে-এ।

পৈটে হচ্ছে এম তোমার হচ্ছে চকলেট কালার এবং সাদা কালার ঘরের দরজাটি হচ্ছে কাঁচের সাদা কালা --

এটা একটি সেলুন । সেলুন এ চুল কাটা হচ্ছে একটি ছেলে।

এখানে একটি ছেলে মাঠে শুয়ে আছে মনে হচ্ছে কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল।

এখানে একটি উম মন্দির দেখা যাচ্ছে।

এখানে এটা একটি গার্ডেন তো গার্ডেন -এ অনেক দুল্প ঘাস--

আর হচ্ছে নদীটি অনেক বড় ওপাড় অবধি দেখা যাচ্ছে। ওপাড় টা--

এখানে একটি ঘরের মধ্যে পূজো চলছে ।

তো রেল লাইন টি কয়লা বেছানো আছে দু ধারে সবুজ সবুজ গাছ আছে আর টি কিছুটা দূরে --

ক্লিপ দিয়ে খোপা করা আছে এবং মেয়েটি হচ্ছে কালো কালার আর গায়ে ঢাকা দিয়ে আছে।

একটি রিসেপশন চলছে। তো এটা বিয়ের রিসেপশন চলছে। তো একটি মেয়ে দাঁড়িয়ে আছে। এ --

সাদা কালার লাইট জ্বলছে। নার্সিং হোম এর সামনে--

ও মাঠের মধ্যিখানে কিছু ছেলে আছে যারা হচ্ছে খেলছে লাল কালার সব উ ড্রেস পরে।

আর হচ্ছে কিছু মানুষ বসে আছ --